প্রত্যক্ষদর্শীদের কেউ নিয়ে প্রশ্ন করবে বিস্তারিত বক্তব্য নেবেন এরপর যে গাড়িটিতে দুর্ঘটনা ঘটেছে সেটিও থানায় গিয়ে committee র সদস্যরা দেখবেন গাড়িটিতে কোন সমস্যা ছিল কিনা বা তা পরিবহন অধিকারীক রা দেখে নেবেন এরপর সবকিছু দেখে পাঁচটি report তৈরি করতে হবে। সংশ্লিষ্ট থানার যে তদন্তকারী officer কাজ করছেন তাকে একটি report দিতে হবে একটি report জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিককে দিতে হবে তিনি আবার তার সৃষ্টি committee র বৈঠকে তুলবেন বাকি তিনটি report রাজ্যের police পরিবহন এবং পূর্ত দপ্তরে পাঠাতে হবে পরিবহন দপ্তর মনে করছে এ কাজগুলি করলেই দুর্ঘটনা কমানো যাবে কারণ খতিয়ে দেখে তা ভবিষ্যতের কথা ভেবে মেরামত করা যাবে কোচবিহার আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক

শীত পড়লেই উত্তরবঙ্গে দুর্ঘটনার সংখ্যা বাড়ে ঘন কুশায়ার কারণে বিশেষ করে জাতীয় সড়কে পরপর দুর্ঘটনা ঘটে গত সপ্তাহে কোচবিহারের পুন্ডিবাড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার একজন স্বাস্থ্যকর্মী একজন গাড়ির চালক প্রাণ হারিয়েছেন গত মঙ্গলবার রাতে কোচবিহার জেলা তৃণমূল রাজ্য ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন দত্তের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তেরোই নভেম্বর রাতে আলিপুরদুয়ারে মাদারিহাট থানার অন্তর্গত রাঙ্গালিবাজনা দল-দলিয়া truck এর সঙ্গে police van ধাক্কায় তিন civic volunteer সহ সাত police কর্মী জখম হন পঁচিশে নভেম্বর বীরপাড়া চোপতির কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক motor bike আরোহী পরদিন এটেলবাড়িতে রাস্তা পার হওয়ার সময় truck এর ধাক্কায় গুরুতর জখম হন একজন বৃদ্ধ এরকম প্রচুর উদাহরণ আমরা প্রত্যহ দেখতে পাই জলপাইগুড়ির মাল শহরে রবিবার বিকেলের scooty ও byke এর সংঘর্ষে একজনের মৃত্যু হয় দুজন যখন হন শহরের আদর্শ কলোনির কাছে bike scooty র মুখোমুখি ধাক্কা লাগলে তিনজনকেই মাল হাসপাতালে আনা হয় তাদের মধ্যে পাভেল ওরাও কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এইদিনেই ধুপগুড়িতে দেওমালী এলাকায় asian highway তে কুয়াশার মধ্যে একটি টোটো সামনে এসে পড়ায় তাকে কাটাতে গিয়ে উল্টে যায় একটি lorry চালক ও খালাসি জখম হন কোদালবাড়ির riv river garden এর সামনে একটি ব্যক্তি প্রাত ভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মারা যান গত শনিবার কোতোয়ালি থানার পাহাড়পুর এলাকার এক truck এর ধাক্কায় এক bike চালক মারা যান তার সঙ্গে আরোহী জখম হন রবিবার সকালে সবজি বোঝায় একটি টোটোকে একটি trailer ধাক্কা মারলে তিনজন জখম হয় সড়ক দুর্ঘটনা বর্তমানে সব মানুষের আলোচিত এবং মর্মস্পর্শী এক ঘটনা এই দুর্ঘটনায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজারো মানুষ

ফলে অনেকেই . বরণ করেছেন পরিবার ও সমাজের বোঝা যায় দুর্বিসহ জীবন যাপন করেছেন দেশে যোগাযোগব্যবস্থা উন্নতি ঘটেছে কিন্তু কমছে না সড়ক দুর্ঘটনা সড়ক পথ হয়ে উঠছে বিপদজনক তাই স্বাভাবিকভাবেই সড়ক দুর্ঘটনা সম্পর্কে আলোচনা ও কার্যকর ও পদক্ষেপ নেওয়া আর সময়ের দাবি আমরা যদি বিন্দুমাত্র সতর্ক হয় তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমতে পারে সুতরাং আমাদের নিজেদের কাজকর্মের প্রতি অনেকটা মনোযোগী হওয়া দরকার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 আইন অমান্য করা traffic এর অব্যবস্থাপনা এছাড়াও সড়ক দুর্ঘটনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে প্রচুর মানুষের মৃত্যু হয় অনেক ক্ষতি হয়ে থাকে অনেক সাধারন মানুষের জীবনে অনেক বিপদ নিয়ে আসে

Hello? ওয়ালাইকুম আসালাম কেমন আছো? এইতো আপু ভালো আপনি কেমন আছেন?

জি আসলে আমি একটুখানি পড়ালেখা নিয়ে ব্যাস্ত ছিলাম সেজন্য কথা হয়নি আরকি। হ্যাঁ হ্যাঁ আমারও তো final পরীক্ষা শুরু হয়েযাবে কদিনপর থেকে এজন্য আমিও অনেকদিন ধরে যোগাযোগের বাহিরে ছিলাম। তো তোমার পড়াশোনার কী খবর বলো। এইতো কিছুদিন আগে result বের হলো এখন internship চলছে তো, তুমি যেন কীসে পড়তাছো? তুমি কি diploma করা শেষ তোমার?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 আচ্ছা আচ্ছা আমি তো intern এর পর এইতো honors এ ভর্তি হয়ে গেলাম তো আমার আসলে diploma নিয়ে কোনো idea ই নেই diploma আসলে কয় বছরের হয় তোমাদের? diploma হয় চার বছরের আর intern এর পরে করলে তাহলে হয় তিন বছরের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

ও আচ্ছা SSC র পর করলে চার বছরের হয় তো তোমাদের semester কতো মাসের হয়? semestar হয় ছয় মাসের করে কিন্তু ওইযে করোনার সময় আমাদের দেড় বছর বসা ছিল সেই পো থেকে আমাদের time এ generally হয় মাসে কিন্তু আমাদেরটা চার মাস করে করে। ও আচ্ছা এখন চার মাস করে করে দিছে?

তো চার মাস করেই semester হতো সবসময় থেকে কিন্তু এখন হচ্ছে এবছর থেকে নতুন rules আরকি আমাদের university তে যে তোমার ছয় মাসে আরকি by system এ চলে যাচ্ছে semestar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

ওই বছর একদম off ছিলো এর পরের বছর তখন আবার আমাদের একদম বছরের শেষের দিকে আমাদের যে final নিয়ে ফেলছিলো আমাদের নিয়ে আমাদের পরে next semester এ দিয়ে দিয়েছিলো। এবার এর পরেরবার থেকে আমাদের online class হয়েছিল দুহাজার একুশে তখন আবার online class হয়েছিলো online এমনি class হতোনা এমনি online এ class হইত class হওয়ার পর গিয়ে আমরা শুধু পরীক্ষা দিতাম। ও মানে পরীক্ষাটা তোমাদের যেয়েই দিতে হোত? হ্যাঁ পরীক্ষা গিয়েই দিতে হতো। আচ্ছা আচ্ছা আহ এমনে সে করোনার সময়ে normal private versity গুলাতে যেগুলা করছিলো যে আমাদের class টা online ই নিতো zoom meeting এর মাধ্যমে, তো online এ class দেওয়ার ফলে যেটা হতো যে আহ পরীক্ষা মানে exam দেওয়ার তো কোনো option নেই তো আমাদের দেখা যেত assessment দিয়ে দিত যে একটা question দিয়ে যে এই question এর answer টা তোমার হচ্ছে গিয়ে, এতো time এর মধ্যে করতে হবে তো দেখা যায় তো main যে exam গুলা যেমন mid-term final এইগুলার ক্ষেত্রে কি করতো যে question দিয়ে deadline দিয়ে দিত যে তোমার তিন দিনের মধ্যে solve

আহ answer ready করে আরকি এই E mail এ পাঠায় দিতে হবে এরকম আর যখন quiz থাকতো আরকি তিন marks বা twenty marks এর ওটা live ই হতো মানে zoommeeting এ থাকা কালীনই, time দিত দশ minute বা বিশ minute ওই time এর মধ্যেই হচ্ছে আমরা আরকি ওটা solve করে teacher কে আরকি জমা দিয়ে দিতাম এইভাবে কিন্তু private এ মানে একটা ভালো সুবিধা ছিলো পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের মাস gap যায়নি একদমই মানে যখন দেখি করোনার ছুটি দিছে এক দুই সপ্তাহের মধ্যেই হচ্ছে class আবার restart হয়ে গেছে zoom meeting এর মাধ্যমে so দেখা গেছে যে আমাদের, আহ কোনো semester ওইভাবে gap যায়নি কিন্তু হ্যাঁ পড়ালেখার ক্ষতি হইছে যেমন lab যেগুলা হয় আরকি যেগুলো lab এ শিখানো হয় হাতে কলমে practical অগুলা তো আসলে, online এর মাধ্যমে সম্ভব না তো দেখা যেত যে অগুলা হচ্ছে তোমার আহ ওই subject গুলা আরকি skip করা হতো করোনার সময় শুধুমাত্র theory গুলা শিখানো হতো। আমাদেরো এরকম হইছে theory class গুলা হতো class গুলো হতো না কারন আমরা হাতে কলমে আমরা সেভাবে মনে করি করোনার সময়ে আমাদের কোনো কাজ শিখানো হয় নাই।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

তো সেক্ষেত্রে number গুলা অনেক কমই আসছে শেষের দিক দিয়ে আমাদের অনেক কম চলে আসছে হ্যাঁ হ্যাঁ আবার এটা একটা ঠিক কথা বলছো করোনার সময়ে দেখা যেত যে কে ভালো student কে খারাপ বা কে কেমন,

তো দেখা যেত assignment এর question এতো বেশি hard যে আমরা অনেক সময়ে answer ই খুঁজে পেতাম না তো দেখা যেত আমাদের অনেক down হচ্ছিলো ওই সময়ে অনেক কিছুই বুঝতে ছিলাম না পারতে ছিলাম না। but আলাদাভাবে যে teacher এর কাছ থেকে পরামর্শ নেবো বা শিখব এটার আসলে কোনো উপায় ছিলো না জি তাইতো মনে করেন last এ আমরা পড়ার প্রতি যেরকম মনোযোগ দিয়ে পড়তাম বা একটা করতাম, সেটা মনে করেন zoom class টা তে সেরকম মনোযোগ দেওয়া হতোনা। হ্যাঁ হ্যাঁ আবার আমি মজার একটা কথা বলি অনেক সময় কি হতো সকাল নয়টা বাজে class থাকতো তারপরে আবার পড়া গুলো আমাদের ঠিকঠাক মতো clear করতামনা কারন কি,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

Hello? বলেন। হ্যাঁ তুমি কী শুনতে পাচ্ছো?

হ্যাঁ তো ওই সময়ে যেটা হতো যে class এ হচ্ছে সবাই join দিত তো join দেওয়ার পর, ঘুমিয়ে যেত যার কারনে class এ teacher যখন কাউকে কোনো question করতো দেখা যেত কেউই কোনো response করছে না এরকম। হ্যাঁ কারনকি camera zoom এ তো এতো student দের সবার camera চালু থাকতো না সবার যদি ইয়ে আর sound on করে রাখে তাহলে মনে করেন একটা তৈরি হচ্ছে class এ সেক্ষেত্রে mute করে রাখা হতো তারপরে অনেকে আছে camera গুলো off রাখা হতো তো সেক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখা যেত যে যে যার মতো হয়তো বা mobile zoom এ চলতেছে যে যার মতো উঠে চলে গেছে যে যার কাজে ব্যাস্ত হয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ আর সবাই যদি একসাথে camera on করে রাখে, তাহলে দেখা যেত যে net problem করতো network অনেক issue হতো slow হয়ে যেত তো তার কারনে teacher নিজেই বলতো সবার হচ্ছে যে mic আর হচ্ছে গিয়ে camera off করে রাখতে যাতে disturb না হয় class এর মাঝখানে। তো এই সুযোগে হচ্ছে সবাই ঘুমিয়ে যেত। হ্যাঁ এটা কিন্তু একদমই ঠিক মোট কোথা আমরা মোট কোথা আমরা কখনো গ্রাহ্য দিয়ে বলা করি নাই অন্য সময়ে আমরা সবাই হেলা দুলা করে বসেছিলাম, যার কারনে মনে করেন আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি তাছাড়া মনে করেন আমাদের যে practical class গুলো হয় নাই আমরা হাতে কলমে যে শিক্ষাটা ছিলো সেটারও অনেকটা কমতি ছিল তার কারনে মনে করেন আমাদের অনেকটাই ক্ষতি হয়েছে।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 জিনিস গুলো শিখতে পারার আর এখনি করোনার কারনে ওদের কিন্তু ধরো যারা six seven এ পড়ে ওদের কি মনে করো সব করোনার মধ্যে class হচ্ছে হচ্ছে তোমার zoom এ তো ওরা যেহেতু ছোটো মানুষ তো তারা তো মনোযোগ দিয়ে zoom এ class করবে না। দেখা যায় ওরা class ঠিক মতো করেনা যার কারনে ওরা একদম basic জিনিসপত্র ইংরেজি বাংলা যেগুলো থাকে এইগুলোই শিখতে পারছেনা ঠিক মতো। জি, এছাড়া মনে করেন যখন regular class শুরু হলে school college খুলে যাওয়া মানে তখন মনে করেন আমরা নতুন পড়া নিয়ে নতুন semester এর পড়া নিয়ে নতুন class এর পড়া নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছি আগের পড়া গুলার দিকে আমরা কখনো মনোযোগ ও দেইনি আর, আর আমরা যেভাবে পিছিয়ে পড়েছি সেভাবে সেই জিনিসটার প্রতি ও আমরা আর clear করে নেই নাই যে আমাদের কোন কোন বিষয়ের প্রতি সমস্যা এতো কোন কোন বিষয়টা ঠিক করে নেই আসলে এরকম টাও করা হয়নি আর হ্যাঁ হ্যাঁ একবার যেই জিনিসটা আসলে চলে গেছে বা একটা gap যেটা বলে আরকি gap বা ঘাটতিযে পড়ে গেছে ওই ঘাটতি কিন্তু আর পুরন করা হয়নি। তো আগের জিনিসটা হচ্ছে মানে ফেলে রেখেই সবাই আমরা কি করছি নতুন semester এ হচ্ছে নতুন course এ হচ্ছে add হয়ে গেছে নতুন জিনিসে মনোযোগ দিয়া ফেলছি তো দেখা গেছে আগের জিনিস গুলা, gap এর মধ্যেই পড়ে আছে ওগুলো কখনোই clear হয়নি। জি আচ্ছা আপু এবছর যে নতুন বই সংস্করন করা হলো সেটা সম্পর্কে কি আপনি জানেন? আমি শুনেছি এবছর হচ্ছে নতুন বই সংস্কার করা হয়েছে কিন্তু, আমি অনেকের কাছেই শুনলাম কয়েকটা মানে আহ মতভেদ যে বাংলা তারপরে ধর্ম তারপরে সমাজ এখান থেকে কী করছে আমাদের,

মানে ইতিহাসের যেই important জিনিসগুলো যেগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ সেগুলো নাকি change করে দিছে মানে সরায় দিছে তো জিনিসটা শুনে আমার এতো একটা ভালো লাগে নাই যে এটা কেন করছে?

হ্যাঁ তো season sheet না থাকার কারনে দেখা গেছে অনেক বই আমরা যেভাবে শিখছি মানে চিন্তা ভাবনা করে ওরা কিন্তু ওইভাবে শিখতে পারবে না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

এই সমস্যাটার সমাধান হয়ে পড়ত আমরা আর ভয় পাইতামনা কিন্তু এখন দেখা যাচ্ছে যে six seven এ করে season sheet নেই যার কারনে class eight এ যখন পরীক্ষা দিতে যাবে তখন অনেক টাই সমস্যা হবে ওদের।

কি জানেন আমি আসলে মাদ্রাসের student ছিলাম মাদ্রাসে primary পর্যন্ত মাদ্রাসে পড়ছিলাম

তো পরীক্ষার result অনেক বাজে ভাবেই খারাপ এসেছিলো তো তো সেক্ষেত্রে মানে অমি অনেকটাই ভয় পেয়েগেছিলাম আমি আসলে কি করবো না করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না কিন্তু ছিল। তারপরও আমি আমি অনেক খারাপ করছিলাম যতগুলা subject ছিলো আমি সব subject এ খারাপ করছিলাম

হ্যাঁ এটা একটা ভয়ের তৈরি হয়ে যায় হুট করে কিছু একটা পাইলে আমরা হয়তো সেটার সাথে আমাদের নিজেদেরকে একজায়গায় আনতে পারিনা এটা একটু সময় দিতে হয় হ্যাঁ একটু সময় দিতে হয়। আসলে একটু সময় দিলে নতুন একটা তারপরে তো ওই জিনিসটা আয়ত্ত চলে আসে, ওই জিনিসটা আমরা ভালো করা শুরু করি প্রথম দিকে আমরা আসলে ভালো করতে পারবোনা এটা আসলে সম্ভবও না। জি এছাড়া মনে করো যে কোনো বেবস্থা মানে আমি বই গুলা দেখলাম বই গুলোতে দলগত কাজ পেয়েছিলাম আর এখানে দেখেন আমরা কিন্তু আমরাই school ছাড়তে তখন আমরা কিন্তু কখনোই এই দলগত কাজ গুলা করতাম, করতাম না যে আমরা পাচ্ছি আমাদের কাজ থাকতো সেই কাজগুলো কিন্তু আমরা কখনোই করতাম না অগুলা আমাদের skip করান হতো সবসময় teacher বলে দিত যে না এইটা আসলে প্রয়োজন নেই এরকম। জি কারনকি আমরা সবসময় করতাম আমরা ওইধরনের দলবদ্ধ কাজ,

হ্যাঁ আসলে এইটা ওদের কি চিন্তা করে আসলে বইটা আসলে change করে এইরকম দেওয়া হইছে জানিনা তবে আমি আসা করতেছি যে এই নতুন বই যে সংস্কার হইছে এতে ওদের পড়া লেখার প্রতি খারাপ প্রভাব না পড়ুক ওরা,

নতুন কিছু পদ্ধতি অবলম্বন করার আগে শিক্ষা মন্ত্রি কিন্তু সেটা announce

কারন প্রকাশ করেননি তার জন্য হয়তো ওইটা নিয়ে আমরা তেমন কোনো idea পাচ্ছিনা। হ্যাঁ অথবা আগে থেকে যদি উনি announce করতো সেক্ষেত্রে আমরা নতুন একটা idea পেতাম। তো যাইহোক আসলে বাংলাদেশে শিক্ষা বেবস্থা যদি উন্নত হয় সেটাই আমাদের সবার জন্যই ভালো আর সেটাই আমরা সবাই চাই। জি আপু, আচ্ছা ঠিক আছে আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম।

Okay আবার তোমার সাথে আরেকদিন কথা হবে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম করবী আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো? এইতো আপু আছি একটু শরীরটা খারাপ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

আচ্ছা আচ্ছা না এই শীতে হচ্ছে শুধু তোমার না মানে বেশিরভাগ মানুষেরই ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যায় ভুগছে আর এই সময় যাদের শ্বাসকষ্ট আছে মানে হাঁপানি যেটাকে বলে ওইটা হচ্ছে খুব বেড়ে যায় আমার যেমন শ্বাসকষ্ট আছে তো আমার শীতকাল তাতে বেশ মানে সমস্যা হয় শীতে আবার ধুলাও বেশি থাকে কারণ শুস্ক থাকে তো আমার dust allergy মানে শীতকাল টা আমার জন্য খুব কষ্টদায়ক একটা ব্যাপার আমারও ধুলাবালি তে একটু সমস্যা আছে ধুলাবালি তে আমার প্রচন্ড মানে প্রচন্ডরকম allergy হয় মানে একটু ধুলাবালি দেখলেই আমার মানে সর্দি-কাশি চলে আসে আমার প্রচুর হাচি হয় আচ্ছা আচ্ছা আমার তো এমন হয় যে হাঁচি দিতে দিতে সত্যি একদম হাঁচি দিতে দিতে মানে বিশ ত্রিশটি হাঁচি আমি একসাথে দিয়ে ফেলি কাউকে বললে বিশ্বাস করবে না মানে তখন নাক চোখ লাল হয় ফুলে যায় একদম

জি এটা আসলে একাধারে মানে বিরক্তিকরও বলা যায় হ্যাঁ মানে ঠান্ডা আপাতত দৃষ্টিতে মনে হয় ঠান্ডাতে সেইটা তো simple একটা সমস্যা কিন্তু যখন যার হয় আমার মনে হয় এটা অনেক কষ্ট একটা ব্যাপার হ্যাঁ যার হয় আর কি সে বোঝে

আর আপনি কি কি পদক্ষেপ যদি কি কি পদক্ষেপ নেয়া যায় কি কি পদক্ষেপ বলতে আমার আসলে ছোটবেলা থেকেই শাসকষ্টের সমস্যা তো আমি ছোটবেলা থেকেই একদম inhaler use করি সেই four five থেকেই inhaler টা আমার ভালো suit করে আর এমনি কিছু নিয়মের মধ্যে থাকে যেমন

ঐটা বেশ ভালো কাজ করে এইযে এরকম মানে তারপর বাহিরে যাওয়ার সময় শীতকালে বাহিরে যাওয়ার সময় properly মানে হচ্ছে কান নাক ঢেকে যেতে চেষ্টা করি হয় গরম কাপড় পড়ে যাওয়ার চেষ্টা করি যাতে ঠান্ডাটা না লেগে যায় আর musk use করি যাতে ধুলানা আসে মানে এভাবে আমি জানি আমার কি কি সমস্যা হয় কতটা কষ্ট হয় এই কারণে আমি হচ্ছে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি যাতে আমি একটু আরামে থাকতে পারি আমি আসলে গরম পানির ভাব নিতেছি একটু গরম পানির ভাব নেই তারপর একটু আদা কুচি করে একটু চা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো হ্যাঁ হ্যাঁ আদা কুচিটা আসলেই কিন্তু খুব ভালো কাজ করে ঠান্ডার জন্য হ্যাঁ তবুও একটু কমেনা মানে আমার একটু serious আরকি তবুও একটু

নিম পাতা খেয়েছি তুলসী পাতা এগুলো আর কি আচ্ছা আচ্ছা এই যে শীতে তো মানে skin এর problem টাও খুব বেড়ে যায় সবার ত্বক খুব শুষ্ক হয়ে যায় তো এই সময় আমার মনে হয় যে সবার একটু বেশি করে হচ্ছে পানি খাওয়া উচিত কিন্তু শীতকালে হয় কি আমরা হচ্ছে পানিটা কম খাই কারণ তৃষ্না সিসনা পায় না, ঘেমে যাই না এজন্য আমরা পানি তা কম খাই কিন্তু এখানে কিন্তু পানির মানটা বেশি করে খাওয়া উচিত আমাদের না হলে ত্বক একদম শুষ্ক হয়ে যায়

হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ আর এমনিই ত্বক শুষ্ক বলে না মানে পানিটার অনেক উপকারিতা মানে পানি ফেলে অনেক রোগ মানে জীবাণু মানে রোগ থেকে আমরা দূরে থাকতে পারি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

তা এগুলোই আর কি আবার দেখবেন যে এক হাজারে অনেকে পানি খেয়ে ফেলে মনে করে যে পানি maybe আহ একবারে অনেক খেলে না না একবারে খাওয়া যাবেনা তো

আমাদের কিডনিতে কিন্ত একধরণের বিরাট চাপ পড়ে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 যেটা করতে হবে পর্যাপ্ত ভাবে করতে হবে মানে ঠিক way তে যেতে হবে তারপর দেখেন আমরা কিন্তু ব্যায়াম করি না আমাদের শরীরে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রথমে আমাদের মূল কাজটা আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা টা বাড়ানো তো সেই ক্ষেত্রে আমাদের ব্যায়াম করাটা কিন্তু একধরণের অত্যাবশ্যক বলা যায়

যেমন ধরবেন যে যেমন ধরবেন যে দৈনিক আমাদের ব্যায়াম করা উচিত ত্রিশ থেকে চল্লিশ মিনিট সেক্ষেত্রে আমরা ত্রিশ থেকে চল্লিস মিনিট করার সময়ও পাই না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

হ্যাঁ হ্যাঁ এই যে বর্তমান সময়ে যে স্থুলতাটা মানে ওজন বৃদ্ধিটা খুব বেশি মানে প্রকট রূপ ধারণ করছে মানে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 হ্যাঁ তারপর দেখবেন যে আমাদের খাবারের তালিকাটাও কিন্তু ঠিক নেই আমাদের আমরা কিন্তু বিরাট পরিমাণে junk food খাইতাছি

মানে সবুজ শাকসবজি তারপর হচ্ছে দুধ খাচ্ছি না অন্য অন্য দিকে আমরা junk food বিভিন্ন ধরণের burger

স্যান্ডউইচ এগুলো খেয়ে যাচ্ছি এগুলো আসলে খেতে

তারপর হচ্ছে পানি এই যেগুলো আছে খাদ্যের যে ছয়টা উপাদান খনিজ লবণ মানে এই ছয়টায় উপাদান আমাদের সুষম মানে ঠিকভাবে গ্রহণ করতে হবে না হলে কি হবে যে আমরা হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হব তারপর দেখেন junk food তো আমরা খাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের সেই সব খাবারগুলো কিন্তু স্বাস্থ্যকর না সেই সব খাবারগুলো তৈরি করা হচ্ছে অস্বাস্থকর পরিবেশে

মরা মুরগি এইসব বা মুরগিগুলো তারা মানুষকে খাওয়াচ্ছে মানুষের অজান্তেই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 হ্যাঁ তারপর দেখবেন যে আমরা যখন ব্যায়ামের দিকে ছিলাম তখন আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের শরীর থেকে এক ধরনের একটা হরমোন নিঃসৃত হয় এটা আসলে অনেকে good mood হরমোনও বলে তো

একধরণের বসা শুয়ার মধ্যে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম আসেনা এবং আমরা কাজ করি যার কারণে ঘুমটা আসে না তো আপনি যখন খুব ভালো একটা point out করেছো তুমি তো আপনি যখন ব্যায়ামটা করবেন সে ক্ষেত্রে আপনার মানে সাজ গ্রহণ করলে অক্সিজেন সরাসরি ছড়িয়ে যায় তো এই প্রক্রিয়াটার সাথে আপনার প্রতিরোধ ক্ষমতাটাও পরোক্ষভাবে বেড়ে যায় আর কি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ আর আরেকটা জিনিস তোমরা সবাই খেয়াল করেছো যে আমরা কিন্তু ঠিকমত ঘুমাচ্ছি না আমাদের তো সমাজ আছে যারা